সাইন বোর্ডটির ঠিক পাশেই অ্যা-- কয়েকটি গাছ রয়েছে পাশাপাশি ওই গাছের ঠিক তলাতে কয়েকজন মানুষ বসে রয়েছে ছেলে ও মেয়ে।

এবং-- এবং তার মধ্যে খেজুর গাছও দেখতে পাচ্ছি খেজুর গাছ রয়েছে এবং চার দিকটা দারুণ দেখতে লাগছে।

এবং বেশ সা সাজানোর মতো মনে হচ্ছে। সাজানো উ সেলুন -টি খুব সাজানো লাগছে দেখতে খুব ভালই লাগছে।

দেখতে পাচ্ছি একটি আর্মি র মা আর্মি ম্যান রা সবাই বসে রয়েছে কে কে মনে হচ্ছে আর্মি মিটিং হচ্ছে।